আরও তার সঙ্গে কিছু খোপ খোপ জানালা আছে সাইড -এ আর সাইড দিয়ে একটা রাস্তা আছে একটা পাঁচিল আছে।

এটা দেখতে পাচ্ছি রয়েল এনফিল্ড -এর একটা-আ সার্ভিস সেন্টার ।

এটা একটা জায়গায় বেড়াতে এসেছে দেখা যাচ্ছে ।এটা পুরনো বাড়ির মতন একটা লোক হলুদ কালার -এর জামা পরে আছে।

এটি দেখতে পাচ্ছি একটা অ্যাম্বুলেন্স ।

তার মধ্যে দেখতে পাচ্ছি খাবারটা ডিজাইন করা আছে একটা গোলাপ ফুলের মত।

শার্ট পরে ব্ল্যাক কালার প্যান্ট পরে পায়ে হাওয়াই চটি পরে।

ছাদের উপর থেকে তুলেছি সাদা কালার ।

আর দেখতে পাচ্ছি একটা সাদা কালার এর গাড়ি ফুল দিয়ে সাজানো এসেছে।

''একটা গাছ রয়েছে উপরে তার মধ্যে দু''''খানা বা-আচ্ছা উঠে দাঁড়িয়ে আছে।''

বাইক গ্যারেজ -এ বাইক -এর সমস্ত কাজ হয়।

মাঠটার মধ্যে সবুজ ঘাস হয়ে আছে।

আকাশটা সাদা হয়ে আছে তার চারপাশে গাছপালা কিছু রয়েছে।

হরিণটার শিঙগুনো দেখা যাচ্ছে দেখো। চারটি পা দেখতে পাচ্ছি চোখ মুখ দেখতে পাচ্ছি।

আ-আ-র ব্রিজ -এর তলাই একটা ঝিল আছে।

লোহার কলম উঠেছে দেখতে পাচ্ছি।

একটি মাছের দোকান দেখতে পাচ্ছি।

আর- লোহার ট্যাঁকটার উপরে টিনের চালটা রয়েছে।